নমস্কার in tutorial আমরা শিখব ব্যবহারকারীর পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করে
একজন ব্যবহারকারী পাসওয়ার্ড চাইলে তা পরিবর্তন করার বিকল্প সম্পর্কেও শিখব
এতে বেশিক্ষণ লাগা উচিত নয় এটি তিনটি ভাগে আলোচনা করব
আমরা ব্যবহারকারীকে একটি form দেবো এবং তাকে তার পুরনো এবং নতুন পাসওয়ার্ড দুইবার লিখতে বলব
আমরা তার পুরনো পাসওয়ার্ড যাচাই করব যা ডেটাবেসে রয়েছে
মনে রাখবেন এগুলি encrypt করা থাকে
তারপর দুটি নতুন পাসওয়ার্ড এক কিনা তা দেখব যদি তারা লিখতে কোনো ভুল করে থাকে তা দেখতে
এরপর নতুন sql codes ব্যবহার করে ডেটাবেস আপডেট করব
প্রথমে আমি আমার member পৃষ্ঠায় session দিয়ে শুরু করব আপনি এখানে session _ start দেখতে পাচ্ছেন
আমি এটিকে copy করে আমার পৃষ্ঠার উপরে paste করব এখন আমরা আমাদের session শুরু করেছি
আমাদের user নামে একটি ভ্যারিয়েবল ব্যবহার করতে হবে যা আমাদের set করা সেশনের সমান হবে
পাসওয়ার্ড বদলানোর আগে was ইউসারকে পাসওয়ার্ড বদলাতে দেওয়ার আগে আমাদের দেখে নিতে have users লগইন করেছেন কিনাআমি এই কোডটির কথা বলছিলাম
আমি এই user এর মান session name দেবো যা এখানে রয়েছে
এখন ব্যবহারকারী বিদ্যমান থাকলে আমরা তাদের পাসওয়ার্ড বদলাতে দেবো অন্যথায় পৃষ্ঠাটি নষ্ট করব এবং দেখাবো you must be logged in to change your password
এই ব্লকটি user লগইন এর জন্য user লগইন করে আছে ধরে নিয়ে login এর অস্তিত্ব পরীক্ষা করার পর তাকে একটি form ভরতে দিতে হবে
আমি এখানে code echo করব যা আমাদের form হবে এটি স্বয়ং জমা হওয়ার form তাই এটি change password dot php তে ফিরে যাবে এবং এখানে ফর্মটি শেষ হবে
এখন আমরা এই পৃষ্ঠাটিতে রয়েছি এবং আমি so খুঁটিনাটি যাচাই করতে একটি পরীক্ষা করব
ফর্মের method হল post কারণ আমি url we পাসওয়ার্ড সংক্রান্ত কোনো তথ্য রাখতে চাই the
এরপর আমরা কিছু input বাক্স বানাবো প্রথমটি old password: যা password ধরণের হবে না অর্থাৎ লেখাটি গোপন থাকবে না তাই input এর ধরণ হবে text এবং name হবে oldpassword
আমি একটি প্যারাগ্রাফ break রাখবো এরপর new password: এবং এখানে input type হবে password যাতে এটি সবার থেকে লুকানো থাকে নামটি হবে new password
আমি এখানে একটি line break দেবো এখন এই বাক্যটি copy paste করুন এবং কিছু পরিবর্তন করন এখানে label হবে repeat new password এবং name প্যারাগ্রাফ break পর হবে repeat new password
সবশেষে একটি submit বোতাম চাই name হবে submit যাতে the টেপা হয়েছে কিনা যাচাই করতে পারি এবং value হবে change password
এখন আমাদের পৃষ্ঠাতে যাই আমি সদস্য পৃষ্ঠায় একটি link বানাবো যা পাসওয়ার্ড বদলাতে সাহায্য করবে
এখনকার my my বর্ণন ব্যবহার করে লগইন করব এখন আমার পাসওয়ার্ড abc এবং আমার ইউসারনেম alex
loginwe টিপুন এটি দেখাচ্ছে welcome alex এটি সদস্য পৃষ্ঠা session set করা হয়েছে log out করতে হলে আমরা তা করতে পারি কিন্তু আমাদের পাসওয়ার্ড বদলাতে অন্য বিকল্পের প্রয়োজন
তাই আমরা member dot php পৃষ্ঠায় ফিরে যাই এবং অন্য একটি link বানাবো
এবং সেটি হবে change password
এটি change password dot php কে link করবে
এটিকে refresh করলে আমরা অন্য বিকল্প পাবো এখানে টিপুন এবং আমরা পূর্বে নির্মিত form পাই আমি এখানে আমার পুরনো পাসওয়ার্ড এবং এখানে নতুন পাসওয়ার্ড লিখব
change password we টিপুন কিন্তু কিছু has so তাই যাচাই করুন যে এটি submit হয়েছে কিনা এখানে এই অতিরিক্ত লাইনটি মুছে দিন
আমাদের এখানে if post submit name if statement বানাতে হবে অর্থাৎ user submit বোতাম টিপেছে কিনা name has submit তাই আমি এখানে submit লেখা পেয়েছি
user submit করে থাকলে আমরা এখানে আমাদের পাসওয়ার্ড বদলানো শুরু করতে পারি
অন্যথায় user submit না করে থাকলে আমরা এখানে এই code echo করতে যাচ্ছি
user ইতিমধ্যে submit না করে থাকলে form submit করতে তাদের ফর্মটি দিতে have
এটিকে যাচাই করা যাক এটি কাজ করছে কিনা দেখতে এখানে test echo করব
ফিরে গিয়ে থ্য ভরুন আসলে আমাদের কিছুই ভরতে হবে না আমরা শুধু submit বোতাম টিপব এখানে আমরা test এর echo পাই যা দেখাচ্ছে যে আমাদের form সফলভাবে submit হয়েছে
সুতরাং এবার আমাদের পাসওয়ার্ড বদলাতে হবে এটি মুছে দিন এবং এখানে লিখুন check fields
এখানে কিছু ভ্যারিয়েবল পাই যা আমাকে পুরানো পাসওয়ার্ডে set করতে have যা old password নামক post variable এর সমান have আমরা set name এখানে নীচে আমাদের form দিয়েছি
আমরা প্রতিটি মানের জন্য এটি পুনরাবৃত্তি করব যা আমি submit করছি
পরেরটি হল new password এবং তারপর repeat new password আমরা এটি এখনই বদলাবো
এগুলি কাজ করছে to নিশ্চিত করতে আমি সবসময় অনুমোদন করব আপনি old password new password এবং repeat new password echo করুন
এটি ফর্মের অস্তিত্ব পরীক্ষা করে ফর্মটি submit হয়েছে কিনা এবং তারপর আমরা ভ্যারিয়েবল name আমাদের ভ্যারিয়েবল এবং post ভ্যারিয়েবল পাই
সবকিছু কাজ করছে কিনা দেখতে আমরা এই box যা যা লিখেছি সবকিছু echo করব
আমাদের পুরানো পাসওয়ার্ড হল abc এবং বর্তমান পাসওয়ার্ড হল 123 change password we টিপুন এবং আমরা abc 123 এবং 123 পাই
অর্থাৎ set ফর্মের তথ্য submit করা হয়েছে আমি নিশ্চিত যে user there পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন
in tutorial এখানেই সমাপ্ত করছি পরবর্তী অংশে আমি দেখাবো কিভাবে পুরানো পাসওয়ার্ড ডেটাবেসের নতুন পাসওয়ার্ডের সাথে মেলায় কিভাবে পরীক্ষা করি নতুন পাসওয়ার্ড এবং পুনরায় লেখা পাসওয়ার্ড in কিনা এবং তারপর ইউসারের পাসওয়ার্ড কিভাবে বদলায়
এই tutorial অংশগ্রহণের জন্য ধন্যবাদ শুভবিদায়